ছবিটিতে আমরা একটি গারামের দোকানের দৃশ্য দেখতে পাচ্ছি।

বাসগুলির রং হলুদ রঙের।

স্কুল -টির নাম স্টেপিং স্টন মডেল স্কুল ।

ছবিতে আমরা একটি সবুজ গাছ দেখতে পারছি।

গাছটির দুপাশে দুটি মূর্তি দেখা যাচ্ছে।

লজ -টি জলদাপাড়া ইকো ট্যুরিজম -এর অংশ।

এবং সাথে একটি ওজন মাপার যন্ত্র রাখা হয়েছে।

ভবনটি হালকা রঙে রঙ করা।

ভবনটিতে কিছু লোক ঢুকছে এবং কিছু লোক বেরোচ্ছে দেখা যাচ্ছে।

দোকানের সামনে পোস্টার -এ কালী ঠাকুরের ছবি দেওয়া।

দোকানের সামনে অনেক বাসনপত্র রাখা হয়েছে।

রাস্তার পাশে দিয়ে রেলপথ গেছে।

ছবিটিতে আমরা একটি মিউজিয়ামের বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি।

দোকানটিতে নানান রকমের মিষ্টি কাঁচের ভেতর সাজানো হয়েছে।

দোকানটির নাম আপ্যায়ন সুইটস এন্ড স্ন্যাকস ।

রাস্তাটির ওপর দিয়ে বৈদ্যুতিক তার গেছে।

আমরা একটি পুজোর প্যান্ডেল দেখতে পারছি ছবিটিতে।

ছবিটিতে আমরা একটি অফিস ঘরের দৃশ্য দেখতে পাচ্ছি।

দোকানটিতে একজন দোকানদার এবং একজন খরিদ্দার দাঁড়িয়ে আছে।

ছেলেটির সামনে একটি সাইকেল দাঁড়িয়ে আছে।

খেলাটি চারজন ছেলে মিলে খেলছে।

কিছু গাছ টবে লাগানো হয়েছে এবং কিছু গাছ মাটিতে।

দূরে আরও কয়েকটি গাছ দেখা যাচ্ছে।

মঞ্চে একটি নৃত্য অনুষ্ঠান দেখা যাচ্ছে।

মঞ্চটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক মানুষ চেয়ার -এ বসে আছে।

অনুষ্ঠানটি একটি বিয়ের অনুষ্ঠান মনে হচ্ছে।

ছবিতে আমরা একটি গ্রামীন হাসপাতালের দৃশ্য দেখতে পাচ্ছি।

এরা প্রত্যেকেই সাদা কালার -এর চেয়ার -এ বসে আছে।

ছবিতে আমরা একটি মঞ্চের দৃশ্য দেখতে পাচ্ছি।

বাগানের মাঝখানে একটি লাইট পোস্ট দাঁড়িয়ে আছে।

মাছগুলোর পাশে মাছ কাটা হচ্ছে দেখা যাচ্ছে।

রোদের আলো চারিদিক দিয়ে ঢুকছে।

পারক্রিত্তে সবুজ অরণ্যে ভরা।

পার্কটির পাশেই দেখতে পাচ্ছি একটি ক্যান্টিন ।

পার্কটির মাঝে কিছু লাইটের ব্যবস্থাও করা হয়েছে।

মন্দিরের সামনে দিয়ে কিছু লোক যাতায়াত করছে।

ছবিটিতে আমরা গৌতম বুদ্ধ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছি।

ছবিটিতে একটি ছাদ ঢালাইয়ের দৃশ্য দেখতে পারছি।

দোকানটিতে মাটির ভাড়ে চা দেওয়া হয়।

বইপত্রগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে।